লিব্রিঅফিস রাইটের এর উপর কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এ আমরা শিখব রাইটের এর পরিচিতি
রাইটের এর বিভিন্ন টুল বার
কিভাবে একটি নতুন এবং একটি পুরনো ডকুমেন্ট খোলা যায়
কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়
Writer এ কিভাবে একটি ডকুমেন্ট বন্ধ করা যায়
লিব্রিঅফিস রাইটের হল লিব্রিঅফিস সংকলনের ওয়ার্ড প্রসেসর অংশ
এটি মাইক্রোসফট অফিস এর মাইক্রোসফট ওয়ার্ড এর সমতুল্য
এটি বিনামূল্য ও ওপেন সোর্স সফ্টওয়্যার
তাই এটি কোনো সীমাবদ্ধতা ছাড়াই বিতরণ এবং পরিবর্তন করা যায়
যেহেতু এটি বিনামূল্য তাই লাইসেন্স এর টাকা না দিয়েই এটিকে ব্যবহার করা যায়
লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসাবে মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ এমএস উইন্ডোজ এক্সপি বা এমএস উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন
অথবা আপনি গনুহ লিনাক্স ব্যবহার করতে পারেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে গ্নু লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
যদি আপনি লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে তাহলে আপনি সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে রাইটের ইনস্টল করতে পারেন
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের সম্পর্কে আরও তথ্যের জন্য লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইট নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন
বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলন এর প্রথম টিউটোরিয়াল এ আছে
মনে রাখবেনWriter ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন
যদি আপনার কম্পিউটার এ আগে থেকেই লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটার এর স্ক্রিন এর উপরের বাঁদিকের অংশে অ্যাপ্লিকেশনস বিকল্পটি ক্লিক করুন
এবং তারপর প্রথমে অফিস এবং তারপর লফিসিব্রেঅফিস অপশনটি উপর ক্লিক করুন
একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে যাতে লিব্রিঅফিস এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে
এই সংকলন এর ওয়ার্ড প্রসেসর অংশ অর্থাৎ লিব্রিঅফিস রাইটের ব্যবহারের জন্য টেক্সট ডকুমেন্ট বিকল্পটির উপর ক্লিক করুন
এটি প্রধান রাইটের উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলে দেয়
রাইটের উইন্ডোর বিভিন্ন টুল বার আছে যেমন টাইটেল বার মেনু বার স্ট্যান্ডার্ড টুলবার ফরম্যাটিং বার এবং স্ট্যাটাস বার
এগুলি ই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলি নিয়ে আমরা টিউটোরিয়াল এও আলোচনাও করবো
আসুন রাইটের এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট খুলতে হয় ত়া শেখার দ্বারা টিউটোরিয়াল শুরু করা যাক
আপনি টুলবার এর নিউ আইকনের উপর ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট খুলতে পারেন
অথবা মেনু বারে ফাইল বিকল্প টির উপর ক্লিক করুন
এবং তারপর নিউ বিকল্পটির উপর এবং শেষে টেক্সট ডকুমেন্ট বিকল্পটির বেছে নিন
দেখুন উভয় ক্ষেত্রেই Writer এ একটি নতুন উইন্ডো খুলে যায়
এখন এডিটর এ কিছু লেখা যাক
লিখুন রিসিউম
ডকুমেন্টটি লেখা শেষ হলে আপনার ফাইল টিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য সেভ বা সংরক্ষণ করা উচিত
এই ফাইলটি সেভ করার জন্য মেনু বারে ফাইল এর উপর ক্লিক করুন
এবং তারপর সেভ এএস বিকল্পরের উপর ক্লিক করুন
একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যেখানে নামে ক্ষেত্র এ আপনাকে ফাইল এর নাম লিখতে হবে
সুতরাং ফাইল এর নাম হিসেবে রিসিউম লিখুন
নামে ক্ষেত্রের নীচে সেভ আইএন ফোল্ডের দেখা যাচ্ছে
এখানে আপনি যে ফোল্ডারে আপনার ফাইল সেভ করবেন সেটির নাম লিখতে হবে
সুতরাং সেভ আইএন ফোল্ডের ক্ষেত্রের নিম্নমুখী তীর এর উপর ক্লিক করুন
এই তালিকার যেকোনো ফোল্ডার এ আপনি আপনার ফাইল সেভ করতে পারেন
এখন ডেস্কটপ বিকল্পের উপর ক্লিক করুন
ফাইল ডেস্কটপে সেভ হয়ে যাবে
আপনি ব্রাউজ ফোর ওঠের folders এও ক্লিক করতে পারেন
এবং কোন ফোল্ডারে আপনার ডকুমেন্ট রাখতে চান ত়া বেছে নিতে পারেন
এখন ডায়লগ বক্সের ফাইল টাইপ বিকল্পটি ক্লিক করুন
এটি অনেকগুলি ফাইল টাইপ বা ফাইল এক্সটেনশন এর একটি তালিকা দেখায় যাতে আপনি আপনার ফাইল সেভ করতে পারেন
লিব্রিঅফিস রাইটের মধ্যে ডিফল্ট ফাইল টাইপ হল ওডিএফ টেক্সট ডকুমেন্ট যা ডট ওডিটি এক্সটেনশান দেয়
ওডিটি হল ওপেন ডকুমেন্ট ফরম্যাট বা ওডিএফ ফরম্যাট যা ওয়ার্ড ডকুমেন্ট এর একটি বিশ্বব্যাপী স্বীকৃত ফরম্যাট
এছাড়াও এটি ভারত সরকারের ওপেন স্ট্যান্ডার্ডস আইএন e গভর্নেন্স সংক্রান্ত নীতি দ্বারা স্বীকৃত
লিব্রিঅফিস রাইটের এ ডকুমেন্ট কে ডট ওডিটি টেক্সট ডকুমেন্ট হিসাবে সেভ করা ছাড়াও আপনি আপনার ফাইল ডট ডক বা ডট ডক্স ফরম্যাট অর্থাৎ যেগুলি মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রাম এও খোলা যাবে সেগুলিতেও সেভ করতে পারেন
আরেকটি খুব প্রচলিত ফরম্যাট হল ডট আরটিএফ অর্থাৎ রিচ টেক্সট ফরম্যাট
এখন ওডিএফ টেক্সট ডকুমেন্ট অপশন এ ক্লিক করুন
ফাইল টাইপ দেখা যাচ্ছে ওডিএফ টেক্সট ডকুমেন্ট এবং ফাইল টাইপ বিকল্পের পাশে বন্ধনীর মধ্যে ডট ওডিটি দেখা যাচ্ছে
এবার সেভ বাটন এ ক্লিক করুন
রাইটের উইন্ডোর টাইটল বার এ আপনার পছন্দের ফাইল এর নাম এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন
আপনি এখন রাইটের উইন্ডোতে একটি টেক্সট ডকুমেন্ট লিখতে প্রস্তুত
আগে আলোচিত ফরম্যাট গুলি ছাড়াও রাইটের এ কোনো ডকুমেন্ট ডট এচটিএমএল ফরম্যাট বা ওয়েব পেজ ফরম্যাট এও সেভ করা যায়
ওগুলি ওই একই প্রক্রিয়ায় করা যায়
তাহলে মেনু বারের ফাইল অপশন এ ক্লিক করে সেভ এএস অপশন এ ক্লিক করুন
এবার ফাইল টাইপ বিকল্প ত়ে ক্লিক করুন এবং এচটিএমএল ডকুমেন্ট বন্ধনীর মধ্যে ওপেনঅফিস ডট অর্গ রাইটের অপশন এ ক্লিক করুন
এই অপশন ডকুমেন্ট এর ডট এচটিএমএল এক্সটেনসন দেয়
সেভ বাটন এ ক্লিক করুন
এখন ডায়লগ বক্স এর আস্ক ভেন নট সেভিং আইএন ওডিএফ formatবিকল্পটি নির্বাচন করুন
পরিশেষে কীপ কারেন্ট ফরম্যাট বিকল্প টিতে ক্লিক করুন
দেখুন ডকুমেন্ট টি ডট এচটিএমএল এক্সটেনশন নিয়ে সেভ হয়ে গেছে
ডকুমেন্ট টি পিডিএফ ফর্ম্যাটে পরিবর্তন করার জন্য টুল বারের এক্সপোর্ট ডাইরেক্টলি এএস পিডিএফ অপশন এ ক্লিক করুন
পূর্বের মতই যেখানে আপনি ফাইল টি সেভ করতে ইচ্ছুক সেই স্থান টি নির্বাচন করুন
অথবা আপনি মেনু বারের ফাইল অপশনটির উপর ক্লিক করে এবং তারপর এক্সপোর্ট এএস পিডিএফ অপশন এও ক্লিক করতে পারেন
যে ডায়লগ বক্স প্রদর্শিত হবে সেখানে এক্সপোর্ট অপশন এ ক্লিক করুন এবং তারপর সেভ বাটন এ ক্লিক করুন
একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে
এবার ফাইল এ এবং তারপর ক্লোজ এ ক্লিক করে ডকুমেন্ট টি বন্ধ করুন
এখন লিব্রিঅফিস রাইটের এ কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা যায় ত়া শেখা যাক
এবার resumeওডিটি
ডকুমেন্ট টি খোলা যাক
উপস্থিত কোনো ডকুমেন্ট খুলতে উপরের মেনু বারের ফাইল মেনুতে এবং তারপর ওপেন অপশনটির উপর ক্লিক করুন
পর্দায় একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে
এখন যে ফোল্ডার এ আপনি ডকুমেন্ট টি সেভ করেছেন সেই খুঁজে নিন
এখন ডায়লগ বক্স এর উপরের বাঁদিকের অংশের ছোট পেন্সিল বাটন এ ক্লিক করুন
এখানে লেখা আছে টাইপ a ফাইল নামে
লোকেশন বার খুলে গেছে
এখানে যে ফাইল টি আপনি খুঁজছেন তার নাম লিখুন
ফাইলের নাম হিসাবে লিখুন রিসিউম
এখন রিসিউম নামের ফাইলগুলির যে তালিকা দেখা যাচ্ছে তার থেকে রিসিউম ডট ওডিটি নির্বাচন করুন
এখন ওপেন বাটন এ ক্লিক করুন
resumeওডিটি ফাইল টি খুলে গেছে
অথবা আপনি উপরের টুলবারের ওপেন আইকনের উপর ক্লিক করে এবং তারপর আগের প্রক্রিয়া টি করে একটি উপস্থিত ফাইলটি খুলতে পারতেন
আপনি রাইটের এ ডট ডক এবং ডট ডক্স এক্সটেনশন এর ফাইল অর্থাৎ যেগুলি মাইক্রোসফট ওয়ার্ড এ ব্যবহৃত হয় সেগুলিও খুলতে পারেন
এরপর আপনি দেখবেন কিভাবে একটি ফাইল পরিবর্তন করা যায় এবং একই ফাইল নাম এ ত়া সেভ করা যায়
প্রথমে রিসিউম এর উপর মাউস এর বাঁদিকের বাটন ক্লিক করে কার্সর টানুন
এতে লেখাটি নির্বাচিত এবং উজ্জ্বল হবে
এখন মাউস এর বাম বাটন ছেড়ে দিন
লেখাটি এখনও উজ্জ্বল থাকা উচিত
এখন টুলবারের বোল্ড আইকনের উপর ক্লিক করুন
লেখাটি বোল্ড বা গাঢ় হয়ে গেছে
lলেখাটি পৃষ্টার মাঝখানে সরানোর জন্য টুলবারের সেন্টার্ড আইকনের উপর ক্লিক করুন
দেখুন লেখাটি পৃষ্টার মাঝখানে সরে এসেছে
এখন লেখাটির ফন্ট এর সাইজ বাড়ানো যাক
এরজন্য টুলবারের ফন্ট সাইজ ক্ষেত্রের নিম্নমুখী তীর এ ক্লিক করুন
ড্রপ ডাউন মেনুর ১৪ ত়ে ক্লিক করুন
লেখাটির ফন্ট সাইজ বেড়ে ১৪ হয়ে গেছে
এখন ফন্ট নামে ক্ষেত্রের নিম্নমুখী তীর এ ক্লিক করুন এবং তারপর ফন্টের নাম হিসাবে আনডোটাম নির্বাচন করুন
টুলবারের সেভ আইকনে ক্লিক করুন
সুতরাং ফাইলটি পরিবর্তন করার পরও একই নামে সেভ হয়
ডকুমেন্ট একবার সেভ করার পর সেটি বন্ধ করতে হতে পারে
মেনু বারে ফাইল মেনুতে ক্লিক করে ক্লোজ অপশনটি উপর ক্লিক করুন
ফাইল টি বন্ধ হয়ে যাবে
এখানেই লিব্রিঅফিস রাইটের এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি রাইটের এর পরিচিতি
রাইটের এর বিভিন্ন টুলবার
Writer এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট এবং একটি উপস্থিত ডকুমেন্ট খোলা যায়
Writer এ কিভাবে একটি ডকুমেন্ট সেভ করা যায়
কিভাবে রাইটের এ একটি ডকুমেন্ট বন্ধ করা যায়
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী রাইটের এ নতুন ডকুমেন্ট খুলুন
সেটিকে practiceওডিটি নামে সেভ করুন
লিখুন থিস আইএস মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট
ফাইল টি সেভ করুন
লেখাটি আন্ডারলাইন করুন
ফন্ট সাইজ বাড়িয়ে ১৬ করুন
ফাইল টি বন্ধ করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ